একটি স্ক্যানার মেশিন দেখা যাচ্ছে।

তাদের মইধ্যে কতটি লাইটিং দেখা যাচ্ছে।

এখানে একটি সাদা রঙ্গের ঘর দেখা যাচ্ছে।

দুটি লাল রঙ্গের পন্সের চেয়ার দেখা যাচ্ছে।

একজন ড্রাইভার দেখা যাচ্ছে গাড়ি চালাইতে।

ই বাঁশের বেড়া দেখা যাচ্ছে।

তিনতলার একটি বিল্ডিং দেখা যাচ্চে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে।

কয়েকটি ইলেকট্রিক লাইন দেখা যাচ্ছে।

একানে একটি ব্যাঙ্কের মতো দেখা যাচ্ছে।

এর মইধ্যে দুটি চপ্পল দেখা যাচ্ছে।

কয়েকজন লোক গ্লাসের মইধ্যে সেলফি ক্যামেরা করতে দেখা যাচ্ছে।

কিসু জিমের -এর সামা- সামান দেখা যাচ্ছে।

প্রতিটি অ্যালুমিনিয়াম গ্লাস লাগানো দেখা যাছ--

একটি বেড়ার ওপরে দুতিনটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

একানে একটি সেলুনের মতো দেখা যাচ্ছে।

কয়েকটি প্লাস্টিকের চেয়ার দেখা যাচ্ছে।

দেওয়ালের মইদ্যে নো স্মোকিং স্টিকার লাগানো দেখা যাচ্ছে।

একটি একটি ফুলের যাক দেখা যাচ্ছে।

এখানে কতগুলা লোক দেখা যাচ্ছে।

ও একটি চরকির মতো দেখা যাচ্ছে।